সাদা সাদা শূকর পালনও করছি শূকর পালনটা আমার বেশ লাভ ই আছে

শূকর পালনে সকালে আমি শূকর ছাড়ি দিই আমি নিজেই বাগাল করি

তো এখন যারকম চাহিদা অনেকেই শূকর মাংস কিনে নিচ্ছে এবং ব্যবসা ও করছে কেউ কেউ

আমি ব্যবসা করিনি আমি পশুপালন করি এর

ঐ আমাদের যেটা সাঁওতালদের পরাও হয় বাঁধনা পরাও

তারপর সারহুল পরাও ওগুলানে শুকরের মাংস ভালোই বিক্রি হয়

আমার নাম নিখিল আমার বয়স হচ্ছে একতিরিশ বছর আমি মম bengali না পার হিন্দুস্তানি পার আমি মা বাঙালি বাবা হিন্দুস্তানি

আর আমি বেশি বেশি না minimum

আর মাঝে সাজে একটু ঘুরতে ভালো বাসি যেমন এখন আজকে আমি ঘুরতে যাবো আগের Monday আমার ছুটি আছে একটু বায়রে যাবো ঘুরতে রাম মন্দির বলে জায়গা আছে ওখানে ঘুরতে হবে

আ আ আমাদেরএকটা মা বান্ধবী যাবে ওর সঙ্গে একটু ঘুরবো ঘুরে ওই রাত্রে দশটা এগারো টার সময়ে return হয়ে যাবো

আর এই জন্যেও

আমার প্রচুর প্রচুর depression এ আছি কি এ কেনো আমি

বিয়ে করছি না

আর আমি

আ মানে ওর একটু আলাদা mood হয়ে গেছে আমাদের চার বছর বিয়ে হয়ে গেছে তারপরেতে ছাড়াছাড়ি হচ্ছে

আ নিজে একা room থাকি আমি একা

আসি খাই দাই যে মাস্তি করি নিজে একা চলি এবার family বলে tension হয়ে গেছে যে ওকে বিয়ে দিতে হবে

আর আমি তো বিয়ে করবো না পার নিজে

তো আমার নিজের love marriage ছিলো love arrange হয়েছিল নিজের থেকে আবার ভাবছি নিজের আরেকবার love করা করবো তাই ভরসা হচ্ছে না কি করে করবো

Life -এ বুঝতে পারছি না

breathe আর

আ মনে হচ্ছে কি কেও না কেও আমার life -এ আসবে আমাকে বুঝবে and

তো ওটাই আমি ভাবছিকি ওকে নিজের life -এ দেবো কি অন্য মেয়ে কে try - করবো

আমি try করছি কি ওই আমার life আসুক পার

কারণ হচ্ছে আমি হিন্দুস্তানি ও মোহামডান মানে মুসলিম তো

ওটাই cast নিয়ে problem হবে এ হবে আমি নিজে বুঝতে পারছি না কি করবো এখন বাড়ি থেকে pressure থাকবে কে আমি বিয়ে করি না

আমাকে নিজে আলাদা আবার ঘর নিতে হবে নিজে separate হতে হবে নিজেকে

তো ওকে নিয়ে tension -এ আছি কি করবো কি না

আজকেও দেখা করার ইচ্ছা ছিলো পার ওনার ওর ঠাকুমার শরীর খারাপ তো ও যেতে পারে নি আসতে পারে নি ওর ঠাকুমা খুব কাকা দুজনের শরীর খরাপ

তো আমাকে বলেছে দেখা করো দেখা করো পার বললো ঈদের পরে দেখা করবে ওই দের মাস time আছে ঈদে তারপরে তো

কি বলবো breathe শরীর খুব শরীরটা একটু ভাল লাগছেনা দেখা হয়ে নি

Really বলছি আমি

একটু sad আছি দেখা করতে পারছি না

BREATHE ভাবছিলাম কি

হ্যাঁ বলছি. কেমন আছিস?? আমি ভালো আছি তুই কেমন আছিস? এই তো চলে যাচ্ছে. আর আমি তোকে এই Recent দেখলাম একটা Facebook এ তুই Post করেছিস তোকে এত রোগা লাগছে.তোর Weight তো অনেক ছিল Weight loss করলি কি করে? এত তাড়াতাড়ি আরে ডাক্তার দেখিয়ে ছিলাম তো ডাক্তার মানে প্রচন্ড আমার একটা Time এর পর খুব কষ্ট হচ্ছিলো মানে পায়ে ব্যথা বা কোমরে ব্যথা বা কোথাও মানে বেশিক্ষণ হাঁটলে তখন নিঃশ্বাসে Problem হচ্ছিল এরকম মানে তারপরে সিঁড়ি থেকে মানে উঠতে পারতাম না. খুব নিঃশ্বাসের Problem হচ্ছিল. এর জন্য Weight loss টা করার খুব দরকার ছিল. তো ডাক্তার আমাকে মানে Weight loss করার জন্যে কিভাবে Weight loss করতে হবে সেই Exercise তারপর অনেক খাবারের নিয়ম বলে দিয়েছিল যেগুলো আমাকে মেনে চলতে হয়েছে।

হ্যাঁ তো Tips মানে কি বলতো সকালবেলা Normally Excercise এক থেকে দেড় ঘন্টা মতো Exercise করেছি. Normally মানে আ পা এর Side টা বা হাত এরকম Weight গুলো যেখানে বেশি পরিমাণে বাড়ে তো সেই জায়গা গুলো কমানোর জন্যে যেই exercise গুলো আছে

দিতে পারব আর খাবার দাবার বলেছিল যে বাইরের কোন খাবার খাওয়া যাবে না মানে ওগুলোকে Avoid করতে ময়দা এরকম মানে খাবার গুলো একদম বাদই দিয়ে দিতে. তেমনি সকালে Oats খেয়েছিলাম.Fruit খেয়েছিলাম তারপর সকালে লেবু জল আর গরম জল দিয়ে মধু দিয়ে খেতাম. এরকম Something খেয়েছিলাম ভাত খেয়েছিলাম. Doctor এটাই বলেছিল যে কম খেতে. কিন্তু কিছুক্ষণ পর পর খেতে যেন খালি পেট থাকলে আরো মানে খাবারের চাহিদাটা বেড়ে যায় তখন আ শরীর চায় যে যা খাচ্ছিস সেটাকেই আমি সব Fat হিসেবে বেড়ে যাবে । এই জন্যে Doctor বলেছিল অল্প অল্প করে বারবার খেতে না হলে আমরা অনেক্ষন পর পর যদি আমরা ভাবি যে অনেক্ষন পর পর খাবো. তাতে আমার Weight loss হবে. কি ডাক্তার বলছে ওটা ভুল কথা । কারণ আমরা যত দেরি করে খাবো শরীর চাই যেইটুকু খাচ্ছি সেইটুকুই আমি Protein বানিয়ে নেবো । এই জন্য Doctor আমাকে মানে প্রত্যেকটা এক ঘন্টা দু ঘন্টা পর পর খাওয়ার জন্যে বলেছিলো। তার জন্যে মানে সবসময় একটু ফল খেতাম. Biscuit এগুলো খেতাম আর ভাতের Quantity টা খুবই কমিয়ে দিয়েছে রে একবার ভাত খেতাম সকালে Oats রাত্রিবেলা রুটি এরকম ভাবে খেতাম। তাতে মোটামুটি অনেকটা Weight কমেছে. চেষ্টা করছি আরো Weight কমানোর জন্য। তাহলে তুই এখন কি? তোর তো Weight অনেকটাই lose হয়েছে. আমি দেখলাম তোর Pictures গুলো.কারণ School time এ

তো তার জন্য অনেক Difference বুঝতে পারলাম তো তার জন্য আমি তোকে Call করলাম যে তুই এতটা কি করে রোগা হলি আর Lockdown আমি তো ঘরে বসে বসে Noise ছয় সাত কিলো ওজন বাড়িয়েছি. তুই জানিস? এরকম অবস্থা হয়ে গেছিল আমার. তো Last এ আমিও নিজে থেকে Doctor দেখায়নি. নিজে থেকে খাবার গুলোকে Maintain করলাম কিছু কিছু খাবার তেল জাতীয় জিনিস বাইরের খাবারগুলো Avoid করলাম বিশেষ করে মিষ্টি যেটা খুব পছন্দের জিনিস আর কি তো সেগুলোকেও আমি Avoid করলাম করে করে এখন মোটামুটি সব ঠিক আছে ।তো বলতো

বাড়ির সবাই তো ভালো আছে কিন্তু এই Covid সামনে গেল তখন Covid এর Time এ

খুব Problem Face করতে হয়েছে আমার

তো সেই Situation এ কি করলি? মানে First এ তো Covid যখন আ বাবার Symptom গুলো দেখা

তো বাবা Normally বাড়ি থেকে বেরিয়েছিল বাড়িতে ফেরার সময় দেখছি বাবা Phone করেই আমার বাবা বলছে যে খুব শরীরটা খারাপ লাগছে একটু নিঃশ্বাসে problem হচ্ছে মাথা ব্যথা করছে এরকমই Symptom গুলো বলছিল তো তখন ভাবছিলাম হয়তো ঠান্ডা লেগেছে এটা কারণ সেই সময় খুব গরম ছিল তো ঠাণ্ডা জলও খাওয়া হচ্ছিল তো ভাবছিলাম যে হয়তো ঠান্ডা লেগে এরকম শরীরে Problem হচ্ছে তো বাবা বাড়িতে আসলো তারপরে কিছুক্ষণ পর বলছে যে আমি কিছুর গন্ধ পাচ্ছি না তো এরকম Problem হচ্ছে। মানে আমার বাবা একেবারে গন্ধ পাচ্ছিল। এমন না মানে স্বাদটা খুবই কম পাচ্ছিল আর গন্ধটা বলতে গেলে

বমি বমি পাচ্ছিল এরকম ব্যাপারটা খুব আমার মায়ের হয়েছিল। তো বাবার যখন এরকম হলো তো finally আমাদের Test করাতে হলো।

আর যা যা ওষুধ আছে সেইগুলো মেনে চলতে হবে. যেনো একদমই বাইরে বাড়ির বাইরে থেকে যেন নাই বেরোয় এরকম বলে দিয়েছিলো তো বাড়ি থেকে না বেরোলে বাবা আর সবকিছু করে তো বাবাই না বেরোলে তো হবে না তো এই জন্যেই মানে পাড়ার লোক অনেক Help করেছে. কিন্তু মানে যেটা Problem হয় যে মানে একা একটা আমাদের তো বাড়ি তো তুই জানিসই একটা Room ছিল ওর মধ্যে আমরা তিনজনই থাকতাম তো এক তখন ও এরকম situation এ থাকতে থাকতে আমার মায়েরও Covid হয়ে